এই সুড়ঙ্গটা যে কিসের যে যে সূচকই বিল্ডিং একটা লোক দাঁড়িয়ে আ দাঁড়ায়ে আছে এমনে।

এসসেস পয়েন্ট এই পয়েন্ট -এ সবাই আসবেন।

পার্ক -এর মত জায়গা খুব ভালো লাগল যে সামনে পাতাবাহারের গাছ আছে রাস্তাটা খুব ভালো সাইড -এ গাছ আছে পিছনে ও বিল্ডিং ।

এটি করা এটা জগিং জয়েন করা নিয়া জিম করার জায়গা।

আকাশ রাস্তা অনেক কিছু আসছে ওরা এমনি একসময় দেখবেন ঘুরবেন |

ওই গাড়িটা দেখি অ ।

ভুবন রাত মুই গিছিনু অবশ্য একবার এক বহুত দিন আগে।